এবং লেগ পিস -এর মাঝখানে সুপ রয়েছে কিসের এবং কিছু স্যালাড রয়েছে।

ভেতরে বেশ কিছু হরিণ দেখতে পাচ্ছি। হরিণ গুলি ঘাস খাচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছি একটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়িতে শুধু জানালা টুকুই দেখা যাচ্ছে এবং পাশে কিছু বেশ কিছু গাছপালাও রয়েছে।

এবং বাইরে দেখতে পাচ্ছি একটি বড়ো দরজা রয়েছে।